টিউশন -টা এরকম একটা অফিস যেখানে রুম রুম রুম রুম করা হয়েছে।

এখানে এটা একটা কাঁচা রাস্তা ছোট্ট একটা রাস্তা রাস্তার এপাশেও অনেকগুলো গো এ ।

এটাকে দেখে মনে হচ্ছে যে এটা একটা খ্রিস্টানের গির্জার মতো । দেখা যাচ্ছে এখানে অনেকগুলি মন্দির এখানে অনেকগুলি ম --

তৈরি দিচ্ছে। ওখানে অরেঞ্জ কালার এর অরেঞ্জ এন্ড ব্ল্যাক কালার এর বেলুন লাগানো হচ্ছে।

অনেকগুলো বেঞ্চি দেখা যাচ্ছে বসার জন্য বেঞি-ই --